অনেক রকমের উম আহ পুরুষের ছবি দেওয়া হয়ে আছে রাহুলও আমাদের দেশের গর্ব এরা না থাকলে আমরা স্বাধীনও হতে পারতাম না এত শিক্ষিত হতে পারতাম না খুব সুন্দর লাগছে দে--

একটি বড়ো বিল্ডিং তার আগের দিকে ব্যানার টি দেওয়া আছে আর একটি ব্যানার দেওয়া হয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার বলে লেখা আছে নিচে অনেক গুলো মোটর সাইকেল দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখাচ্ছে।

একটি দৃশ্য এখানে ফুটে উঠেছে। দেখতে পাওয়া যাচ্ছে একটি বড় ঘর ঘরটির আগের দিকে পোস্ট ব্যাংক বলে লেখা আছে এবং এটি লাল রঙের ডিব্বা ঝুলছে।